অ্যা টোটোটি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে।

উম যে মন্দিরটি সামনেটা খুব সুন্দর এবং সামনের দেওয়ালের মধ্যে ডিসাইন করা রয়েছে।

টি.ভি. তে দেখা যাচ্ছে যে এটা একটা বড়ো রাজপ্রাসাদ |

সামনে ক্রস চিহ্ন রয়েছে যীশু খ্রিস্টের।

তারা ব্যাম করছে এখানে একটা ছেলেকে উঠে যেতে দেখা যাচ্ছে।

এ এ এখানে দেখা যাচ্ছে যে অনেক--

ছেলে কে সামনে দাঁড়িয়ে থেক থাকতে দেখা যাচ্ছে।

সেতার হাতে একটা ব্যাগ রয়েছে।

এখানে বিভিন্ন রকমে হেয়ার স্টাইল -এ চুল কাটা হয়।

উম উ উপরে ওঠার জন্য সিঁড়ি রয়েছে দুই দিকে দুটো এখানে একটা ঘর দেখা যাচ্ছে।

এ পিছনের দিক বা সামনের দিক ও হতে পারে।

সামনে অনেক লোক জন রয়েছে রথ টানার জন্য তারা দাঁড়িয়ে রয়েছে।

কেমন লাড্ডু রয়েছে রসগোল্লা রয়েছে |

এ পার্ক টা খুব সুন্দর এবংপার্ক - এর পাশে রেলিং করা রয়েছে।

দেখা যাচ্ছে এটা একটা আর্মি ক্যাম্প -এর ছবি।

এ কমলা লেবু হয়েছে কমলা লেবু আশি টাকা কিলো।

এগুলোকে এখনো রং করা হয় নি এগুলি দেওয়ালের গায়ে পেরেক দিয়ে ছোলানো রয়েছে।